ব্যস্ত অ্যা গেট -টি কালো কালার -এর এবং ছেলেটাও কালো কালার -এর ড্রেস পরেছে।

হুম পাশে-এ-এ উম একটা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে ।

এবং এখানে পুলিশ -এর চেকপোস্ট করা আছে যেখানে স যারা ।

উম গাড়িটাকে ভালোভাবে সুন্দরভাবে ধোয়া হচ্ছে এবং একজন পাইপ নিয়ে গাড়িটাকে ধুচ্ছে। উম গাড়িটা কে একটা স্টেন দিয়ে--

প্যান্ডেল দ্বারা আ লাইট দিয়ে এবং এ করা আছে।

হুম এবং আশেপাশের গাছগুলো--

আ আলো দিয়ে সাজানো আছে এবং তিনজন মহিলা একজন পুরুষ ।

চেয়ার আছে উম আ তারপরে একটা স্ট্যাচু করা আছে।